এই পোশাক আশাক বিভিন্ন রকম সুন্দর সুন্দর বান্ডিল করা রয়েছে।

আমরা সামনেই দেখছি যে একটা সাইন বোর্ড টাঙ্গানো রয়েছে যে জরুরি বিভাগ।

পুকুরের ওপর একটা বাঁশের সেতু রয়েছে।

এখনে বিভিন্ন রকম কার রয়েছে।

খুব সুন্দর ভাবে মাথার উপরে ছাদ রয়েছে। যাতে রোজ বৃষ্টি ঝড় থেকে এটাকে বাঁচানো যায়।

এটা একটা মাল ট্রেন । যেখানে করে বিভিন্ন যে ট্রেন -এ করে বিভিন্ন রকম জিনিস পত্র এক স্থান থেকে অন্য স্থানে খুব দ্রুত ভাবে যাতায়াত করতে পারে।

সামনেই সবুজ প্লাষ্টিক দিয়ে এটাকে মুড়ে রাখা হয়েছে বাঁশ দিয়ে ওপরে কাজ চলছে।

দুজন বেক্তি ওখানে বসে রয়েছে।

এখানে বিভিন্ন রকম সীমা শুল্ক কেন্দ্রীয় উৎপাদন শুল্ক এবং সেবা কর দাওয়া হয়।

আমাদের সমাজে বিভিন্ন রকম আমরা যে থাকি তার জন্যে যে বিভিন্ন রকম ট্যাক্স থাকে সেগুলো এখানে জমা করা হয়।

এটা আসাম মোড়ে জলপাইগুড়ি তে অবস্থিত।

আমরা দেখছি একটা খুব সুন্দর ডায়ানোসরের -এর স্ট্যাচু বানিয়ে রাখা হয়েছে।

কেক আকারে ষ্টার বেলুন ।